আর চিপস পরে রয়েছে বস্তা রয়েছে যে রাজমিস্তিরিরা কাজ করে সেরকম বালি মাটির নুড়ি পাথর পরে রয়েছে ।

মেল্ সিঙ্গার এবং একটি ফিমেল সিঙ্গার গান গাইছেন হাতে মাইক্রোফোন রয়েছে তাদের আর সামনে স্ট্যান্ড এর মধ্যে কপি লাগানো রয়েছে। ।

আর খুব সুন্দর দেখা যাচ্ছে একটি এসি র যে বাইরের ফ্যান টি সেটাও লাগানো আছে দেখা যাচ্ছে নীল রঙের বিল্ডিং টি গাছ রয়েছে ।